রেস্টুরেন্টের উপরে অনেকগুলো লাইট লতা পাতা দেখা যাচ্ছে।

ঘরটায় বিছানা চেয়ার দেখা যাচ--

দোকানের ভিতরে পানির বোতল আমুল দুধ অনেক কিছু রাখা আছে র‍্যাক এ।

দূরে কিছু বাড়ি ঘর আছে।

আর সামনে একটা ঘর দেখতে পাচ্ছি।

অ্যাকুইরামের ভেতরে মাস কালারিং পাথর মেশিন দেখা যাচ্ছে।

পাশে ছেলে মেয়ের ফটো দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো দোকানপাট দেখা যাচ্ছে।

ছোট বড় পাথর গাছপালা রয়েছে।

ছোটো ছোটো ফুলের গাছ রয়েছে গ্রিলটা জং ধরেছে।

ভেতরে কিছু বাড়ি ঘর রয়েছে।

সামনে ছোপা দেওয়া আছে বসার জন্য।

সামনে একটা নো পার্কিংয়ের চিহ্ন দেখা যাচ্ছে।

এটা একটা টাইগার সাফারি ।

সামনে একটা অ্যাপাসি গাড়ি দেখা যাচ্ছে।

এটা একটা মাছের অ্যাকুরিয়ামের দোকান।

একুয়ারিয়ামের ভিতরে কালারিং লাইট বসানো আছে।

সামনে একটা বিশাল বড়ো হু হু দিঘি দেখা যাচ্ছে দিঘির মধ্যে ত্রিশূল আছে আশেপাশে গাছপালা বাড়ি।

দূরে একটা কারেন্টের খুঁটি রয়েছে।

কিছু স্লাইস ললিপপ চকলেট দেখা যাচ্ছে।

এই ঘরটা সাদা কালারের নীচে লাল কালার ম্যাট বেছানো।

এখানে বসার জন্য অনেকগুলো সোফা চেয়ার দেওয়া রয়েছে।